একটি মেয়ের মূর্তি হাতে কলসি নিয়ে জল দিচ্ছে। সেই জলটি একটি ছেলে খাচ্ছে ।

বাইরে একটি সি.সি.টি.ভি ক্যামেরা লাগানো রয়েছে ভেতরে উম গাড়ির পার্টস পাওয়া যায় বিভিন্ন ধরনের।

টানা রয়েছে গেট - র ভিতরে ঘর বাড়িও রয়েছেবড় বড় গাছপালা দেখতে পাচ্ছিপাঁচিল দেখতে পাচ্ছি --

একটি সবুজ রঙের বিল্ডিং দেখা যাচ্ছে আবার অং একটি লাল রঙের বিল্ডিং দেখতে পাচ্ছি।

এই ছবিটাতে আমরা একটি সিনেমা হল দেখতে পাচ্ছি।

এবং দরজাটি খোলা রয়েছে বিয়ে বাড়ির বাইরে কিছু ফ্লাওয়ার ভাস লাগানো রয়েছে।

লেক্সাস মোটরস এল.টি.ডি। পাশে একটি গেট -এর মধ্যে লেখা রয়েছে--

প্লেট দেখতে পাচ্ছি কিছু কাপ রয়েছে গ্লাস রয়েছে সব চিনে মাটির মনে হচ্ছে।

দুটো ইঞ্জিনিয়ার -কে দেখতে পাচ্ছি একজন এদিকে তাকিয়ে রয়েছে।

তিনটি ছেলে দাঁড়িয়ে রয়েছে আর তারা তিন বন্ধু আ একসাথে সেলফি তুলছে।

এবং একটি পাথরের উপরে আর একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে। তার জুতোটা দেখা যাচ্ছে কালো রংয়ের ।

এরম একটা প্যাঁচানো টাইপ -এর ওপর দিয়ে চলে গেছে।

ঝর্ণার জল খুব সুন্দর দেখতে লাগছে। চারিদিকে গোলাপ ফুলের গাছ রয়েছে।

একটি ব্রিজ দেখতে পাচ্ছি যে ব্রীজ -এর পাশে আবার স্লিপ ও দেখতে পাচ্ছি এগুলো রাইট --

বাইরে একটা বারান্দার মতন রয়েছে ভিতরে দরজা দেওয়া।

ছবিটিতে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি মনে হচ্ছে লজ ।

মারুতি দাঁড়িয়ে রয়েছে। একটি সাদা দুটো হলুদ। একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

ঘাস রয়েছে অনেক কিছু হরিণ দেখতে পাচ্ছি। জঙ্গলের অনেক দূরেও রয়েছে সামনেও কিছু হরিণ দেখা যাচ্ছে যারা ঘাস খাচ্ছে ।

এই ছবিটিতে আমরা তিনটে গৌতম বুদ্ধ - এর মূর্তি দেখতে পাচ্ছি তিনটেয় গোল্ডেন কালার এর রং করা।

অনেকগুলি মেশিন রয়েছে। নীল রঙের চারটি বল মতন দেখতে পাচ্ছি।

ভিতরে অনেক লোকজনও রয়েছে আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে।

ছবিতে একটি ঘর দেখতে পাচ্ছি যে ঘরে--

সাইকেল নিয়ে একজন লোক যাচ্ছে একজন লোক হেঁটে যাচ্ছে একটি কালো রঙের চার চাকা গাড়ি দেখতে পাচ্ছি।

বাড়ি দেখতে পাচ্ছি বাড়ির নিচের সিঁড়ি গুলো লাল রঙের একটি কালো রঙের গেট রয়েছে --

দেখতে পাচ্ছি একটি লাইট পোস্ট দেখা যাচ্ছে আকাশ দেখতে পাচ্ছি।

অ্যা দোকান দেখা যাচ্ছে যেখানে লেখা রয়েছে টাইম জোন ।

এখানে কিছু বস্তায় করে জিনিস দেখতে পাচ্ছি এটি কলা গাছের মতোন পাতা দেখা যাচ্ছে।

এ- একটি ব বসার জায়গাও দেখতে পাচ্ছি।

আ বিল্ডিং -এর সামনে একটি পাকা রাস্তা ।